হ্যাঁ হ্যাঁ

প্রত্যেকবার এরকম হয়

দিলোই না না? বদলোক একটা help করার জন্য করল না হম বলো তো হম

ঐটা ঠিকই আছে কিন্তু দৌড়াদোড়ি তো করিয়ে দিলো।

বলো তো এরকম হয় নাকি? হম রে তাই জন্য মন করে না যাওয়ার এরকম কথা বলে না এরা?

হম না আমার দরকার নেই আমি Bank থেকে করব ব্যাপার শেষ কিন্তু করতেই হবে।

হম আমার ইচ্ছে আমি দশটা করি তো খুব বাজে অবস্থা।

Link ই বল মানে কাজ করার মন না থাকলে link নেই।

আচ্ছা এবার নতুন নাটক চালু হয়ে গেছে। বল এরকম তো হয়নি যে bank থেকে টাকা কেটে নিয়েছে OTP নিতে নিতে check করেছো massage massage আসেনি তো? ধক অনেক চলছে এখন।

সত্যি এরকম হলে কিভাবে যে কাজ হবে কথায় বুঝতে পারছে না সেটাই। ওটাই তো ব্যাপার আছে এরকম লাগে যে সত্যি আমরা কোনো কাজের নেই হ্যাঁ last এ এটায় করতে হবে আর কিছু না করতে গেলে। আবার office যাও্যাটা আর হবে না এবার এইসব করতে গেলে office মানে গেলে ওইখানেও গালাগাল খাব কি করছিল ওই দিন পুরো দিন তুমি এরকম

এই রকম face করেছি যেখানে অনেক অসুবিধা হয় তুমি কি জানো কি হয়েছে আমার সঙ্গে SBI তে? শুনে তুমি অবাক হয়ে যাবে। আমার SBI account আমার খোলা ছিল আর আমার বন্ধুর বন্ধুর বাবা SBI account এর manager ছিলো বিশ্বাস করবে না আমি সাড়ে তিনটের সময় bank এ ঢুকেছি সাড়ে তিনটের সময় last আমি customer ঢুকেছি আমাকে account খুলতে হবে ওরা পনেরো minute আমার account খুলে নিয়েছে uno install করে নিয়েছে আর তারপরে কি একটাও document কিচ্ছু লাগবে না আপনি শুধু original টা দিন আমি cam photo তুলে upload করে দেব আপনাকে কিচ্ছু করতে হবে না। এরকম awesome মানে দশ minute পনেরো minute এ আমার নতুন account খুলে গেছে পুরো scared word দিয়ে সবকিছু খোলার পরে আমাকে বলেছে কি ঠিক আছে আপনি সব কিছু করতে পারেন। Card যে আছে ওইটা আপনি পেয়ে যাবেন আপনি টাকা এই corner এ ফেলতে পারেন card এখন নেই কিন্তু আপনি টাকাটা আপনি এই corner এ ফেলতে পারেন এরকম অবস্থা মানে ধরে নাও পনেরো minute এ আমার SBI এর Account নতুন খুলে দিয়েছে আমার UNO install করে দিয়েছে সবকিছু শেষ। হ্যাঁ যেহেতু যেহেতু brance টা খুব ভালো ছিল ভাল জাগায় ছিল টা কোথায় ছিল জানো? ওই যে তোমার palk strait আছে palk strait থেকে হ্যাঁ ওইখানে Chaterjee international আছে Chaterjee international building ও building এ আছে ওইটা তোমার international brance আছে যেখানে সব বড় বড় company র account গুলো থাকে ওইখানে। আমার আরে আমাকে তো ঢুকতে ভয় লাগছিল আমাকে ঢুকতে ভয় লাগছিল কি ঢুকবো বলবে কোটিপতিদের account হবে আমার account খুলবে কি খুলবে না আমি তো যেহেতু একটা salary percent আমার কত থাকবে account এ দশ, বারো, পনেরো, কুড়ি, পঞ্চাশ এর থেকে বেশি তো থাকবে না। এটাই ভে~ এত ভয় লাগছিল কি বলব কিন্তু বলল কি না না ব্যাপার না আপনি salary রাখছেন ঠিক আছে আপনার account আমাদের জন্য in shake বলে আর এই account খোলার জানো আমার তিন থেকে চার বছর হয়ে গেছে আজ অব্দি bank এও যায় নি আমি pass book update করাতে সবকিছু mobile এ চলে আসে বলতে যে তোমাকে যদি খোলানো থাকে আমাকে বলবে আমি তোমার help করে দেব আমি introduce করে এরকমই করিয়ে দেব ঠিক আছে? tesion নেই tension নেই tension নিয়ে নাম নেই হ্যাঁ ওটাই আছে হ্যাঁ আমাকে বলবে ওইখানে যদি না হয় তাহলে আমাকে বলবে আমি কাজ করিয়ে দেব কাজ করাতে কিছু না কিন্তু এই bank টা খুবই ভাল তারপরে একটা আর বুদ্ধি দিয়েছে ওটা তোমাকে আমি পরে বলব খুব ভালো বুদ্ধি কি বেশি টাকা রাখতে হবে না তোমাকে একবারে দশ কোটি টাকা ঢেলে দাও আর যাওয়ার পরে বার করে নাও তারপরে সব ঝামেলা শেষ তোমাকে যদি চাপ থাকে তুমি বার করে নেবে যায় হউক মাধুরী আমি একটা office এর call আসছে আমি তোমায় কথা বলছি একটু পরে ঠিক আছে মাধুরী আচ্ছা চল bye Hello পরেশ ভাই.

কেমন আছিস রে ভাই? এই তো ভালোই আছি। তুই কেমন আছিস? আমিও ভালো আছি বাড়ির সবাই ভালো আছে তো?

ও ডাক্তার দেখাতে নিয়ে আসিনি? হ্যাঁ ডাক্তার দেখিয়েছে ওই কালকে গিয়েছিলাম দিয়ে ডাক্তার দেখলাম নিয়ে ওষুধ দিলো সব নিয়ে ভালো ভাবে খেতে বললো ওষুধ।

এখন এই তো একটু উম আহ ground দিয়ে বসে আছি আজকে তো কাজ করতে যায়নি দিয়ে একটু এলাম ঘুরতে। মানে মাঠ দিকে এলাম সেই বাগান দিয়ে, দিয়েছিস নাকি গাছের?

তা আমি একটা কথা জিজ্ঞেস করতাম তোকে তোরা যে গাছের বাগান করেছিস তা কত কি কিরকম কি পড়লো সব? কত কি রকম কি পড়ল বলতে গেলে তুই করবি নাকি ভাবছিস? হ্যাঁ আমি তো ভাবছি করবো করবো।

তো গাছ গুলো কি নিজে থেকে লাগাবি না এমনি যে সরকার থেকে দেয় মানে member কে বলে ওগুলো করবি?

তো নিজে থেকে লাগালে তো অনেক আহ মানে খরচ হয়ে যাবে তো জায়গা আছে কতখানি?

গোটাটা বলতে পাঁচ কাঠা মতন ফাঁকা থাকবে।

হ্যাঁ দশ কাঠা লাগাবো পাঁচ কাঠা তো কি বলতো পরে যখন আবার যখন ই হবে তখন লাগাবো তখন,

তো বেশ ভালোই তাহলে তাহলে মানে আমি কি আমি মানে কি জানতে চাস মানে কি করে কি করলে কি ভালো হয় নাকি? হ্যাঁ বিচুন ফিছুন সব কি করে কি করলে সব ভালো গাছটা ভালো ইয়ে হবে আর না মরে যায় গাছটা এ তো বলছি যে জমিটাতে মানে চাষ করবি তো ওইটা কি এমনি চাষ দেওয়া আছে? হ্যাঁ চাষ দেওয়া তো আছেই মানে আবার চাষ দিতে হবে নাকি? চাষ দেওয়া আছে এবার ধর আহ হম চাষ দিতে হবে বলতে গেলে এবার ধর যে গাছ লাগবে তুই এবার ধর কিছু ফাঁক ফাঁক করে মানে ধর তোর এমনি সার টানতে হবে ওই সার গুলো এ করে তার ওপর গাছ লাগাতে হবে।

তারপরে আবার কি এইবার ধরে একটা গাছ তো অনেক বড়ো হয় এইবার ধর হয়তো maximum আহ তোর ওই চার থেকে পাঁচ ফুট ছাড়া ছাড়ি এ করতে হবে মানে লাগাতে হবে গাছ। ও গাছ গুলো কিসের গাছ লাগালে ভালো হয় রে? কিসের গাছ বলতে গেলে আমার তো আমের বাগান আছে আম আর পেয়ারা আছে আমি এই দুটোই লাগিয়েছি আরো অন্যান্য কিছু আছে যেমন সোনাঝুরি এইসব গুলো আছে না না আমি কি বলছিলাম বলতো আমি গাছ বিক্রি করবো তার জন্য আমি বলছিলাম বড়ো করে।

তাহলে তো তোকে এমনি ইয়ে ফেলতে হবে মানে চারা ফেলতে হবে দিয়ে একটু বড়ো করে তখন বিক্রি করতে হবে। আরে ও গাছ না মানে বড়ো করে যেমন সেই বড়ো বড়ো হয়ে যায় না নিয়ে গোজি হয়না ওই,

দশ থেকে পনেরো পিস লাগাবি কি কুড়ি পিস আম পেয়ারা আর বাদ বাকি যেগুলো থাকবে যেটুকুন জায়গা আহ সেইটুকুন এ অন্যান্য গাছ দিলে হবে যেমন মেহগিনি এসব গুলো দিলে ভালো হয়। কারণ এগুলার এখন দাম তো অনেক, হ্যাঁ আমগুলো কি বলতো যে আমগুলো যে পাঁচকাঠা জায়গা থাকবে না ঐগুলানে আম, পেয়ারা, লেবু ফেবু যা থাকবে তাই দেব ওইটাতে। ও আর তাহলে যে দশ কাঠা থাকবে ওখানে তাহলে এগুলো নাকি মানে সোনার ঝুড়ি মেহগিনি। এ শাল শালগাছ এগুলো নাকি?

ভালো ভাবে যত্ন করতে হবে আহ plus চারিদিক ঘেরে দিতে হবে net দিয়ে, আর না ঘেড়লে তো ছাগল পাগলে সব খেয়ে নেবে তো. হ্যাঁ জানছিস তো এখন কেমন এ আর ওটাই হ্যাঁ বলছি এখন তাহলে কিসের গাছ নিবি? মানে এমনি এখন পেয়ারা গুলো লাগাবি না এখন ওই যেগুলো বললাম ওগুলো লাগাবি? না না এখন পেয়ারা এগিয়ে লাভ হবে না, ভাবছি আমি ওই, ওই বড়ো গাছ গুলাই লাগাবো আমি,

তো আহ মানে দশ কাটা জায়গা তো তাহলে কোমসোম কত piece মতন লাগবে আন্দাজ maximum তাও কত লাগতে পারে ওপর মনে হচ্ছে? ওই একশো থেকে দেড়শো piece হলে হয়ে যাবে তোর. একশো থেকে দেড়শো piece হলেই হবে? হ্যাঁ এবার ওরই মধ্যে সবকিছু থাকবে ভাগ করতে হবে। হম এবার হয় তো কিছু থাকলো আহ কিছু থাকলো আহ কি সোনাঝুরি, কিছু থাকলো মেহগিনি কিছু থাকলো শাল এইসব গুলো। ও তা ক টাকা per piece?

ওটার দাম বেশি আছে, কারণ এগুলোর কাঠের দাম তো বেশি। আর যে সোনাঝুরি গাছটা আছে, ওটাতে অতটা পরবে না আহ তবে ওগুলোর দাম দুটো বেশি হবে। মানে ওটার তুলনায় এই দুটোর দাম বেশি হবে। ও ওটার তুলনায় এই যে মেহগিনি আর ওইগুলা বেশি হবে তাই তো? হম ওইগুলার দাম বেশি বেশি বলতে গেলে কি বেশি বলতে গেলে ওই আহ একদম ছোটো নিবি না একটু বড়ো নিবি?

ধরলে আমাদের মতোন ওই পাঁচ ছফুটের মতোন লোবো। ও আহ তো কি বলবো ও নিলে ভালো হয় তো, বেশি দাম পরবে না ওই তোর যে আহ শাল আহ শালগাছ আর যে আছে ওই মেহগিনি ওইগুলো তোর ধর দেড়শো থেকে দুশো টাকা মতন পরবে piece, দেড়শো থেকে দুশো টাকা মতন, কোন গাছগুলা নিলে ভালো হয় ছোটো গাছ গুলা নিলে ভালো হয় না বড়ো গাছ নিলে ভালো হয় বলতো? আমার তো মনে হয় ছোটো গাছ নেওয়াই ভালো কারণ আহ একটা গাছকে যদি ছোটো থেকে মানুষ করা হয় তাহলে মানে সবকিছু ভালো হয় আর একদম বড়ো যদি লাগা হয়, আহ হয় তো কিছু problem এর জন্য মরে যেতে পারে ছোটো গাছ কিন্তু মরবে না এটা একদম আহ ছোটো থেকেই ভালো হবে। হ্যাঁ বড় গাছ তো মরে জানি একবার আমি বাড়িতে নিয়ে এসেছিলাম আমের গাছ ধরলে ওই ছয় সাত ফুটের মতো নিয়ে এসেছিলাম তো, দেখছিলাম দশ পনেরো দিন পর দেখছিলাম পাতাগুলো সব ঝরে পড়ে গেল পুরো মরে গেলো আর ছোট গাছগুলো নিলে কি হবে বলতো ছোট থেকে একদম সবকিছু দিয়ে মানুষ করা হবে, যেমন সার হ্যাঁ এগুলো সব জোড়া অনেক কিছু লাগবে। তো ওগুলো ভালো হয় মানে ছোটো গাছে বেশি মানে ভালো হয় বুঝলি বড়ো গাছ হলে মরে যায় ওগুলো বেশির ভাগ মরে বল? হ্যাঁ বেশিরভাগ মরে যায় তো বড় গাছের guarranty নাই।

ছোটো গাছ কি বলতো ছোটো গাছের ই থাকবে একটু পারাতো ধরলে ছোটো থেকেই ওইখানে বড়ো হবে।

আর আমি কি বলতো আমি আমি এই গাছগুলো নিয়েছিলাম তো আমার একটা মামা আছে ঠিক আছে। তো মামা ধর হ্যাঁ আমি তো ধর পিয়ারা বা, ওই কি ওটা বলছে আমের গাছ লাগিয়েছো তো? তা ধর আমার মামা দিয়ে ছিল মানে আমি বড়ো নিইনি ছোটো ছোটো নিয়েছিলাম তো বেশ ভালো হয়েছে। আহ আর তুই যেটা বলছিস যে কি ওটা তারপর ওই, মেহগিনি ওগুলো লাগাবি তো ওগুলো পাওয়া যায় আমার মামার একটা বন্ধু আছে আহ তো ওইগুলোও চাষ করে মানে ওই ছোটো থেকেই চারা দেয় আর কি ওগুলো নিলে ভালো হয় ওগুলো নিবি? হ্যাঁ তাহলে তুই যদি বলছিস ওগুলোই নেব বাড়ির লোক সব। তবে কিছু কিছু মানে যত টাকা নেয় আর কি অন্য জায়গায় সেই তুলনায় অনেকটাই কম নেবে মানে আমি বলব যে আমার একটা বন্ধু গাছ লাগাবে তো অনেকটাই নেবে তো কিছু কম করলে ভালো হয় তো দেবে। আশা করি দেবে।

এখন তো এই একটু এলাম তো গাছে দেখলাম এ যে আম গাছগুলো একটু একটু পাতা গুলো মরছে হ্যাঁ মানে মরছে বলতে কি? এই পাতায় যে কি একটা পোকা থাকে না কি সেই কি পোকা বলছে ওগুলো পাতাগুলা একদম মানে নষ্ট করে দিচ্ছে তো একটু spray করতে এলাম বাড়িতে ছিলাম, ও তো এখন কি কি কি গাছ লাগাইছিস? গাছ লাগাইছি বলতে গেলে তোর ওইগুলো আছে আম পেয়ারা এ ছাড়া লেবু এগুলা আছে আরকি তো এর নিচে ভাবছি আমি এ চাষ করবো চাষ বলতে কি. আমি ভাবছি লঙ্কা কিছু বেগুন শাক এগুলো ফেলবো ভাবছি।

আম, আম বা পেয়ারা কিছু বাজার বিক্রি করলি নাকি? হ্যাঁ বিক্রি করতে গেলে পরে তোর আহ এখন তো আহ পেয়ারার season না আমের ও season না তবে সামনের season এ অনেকটা বেশ পয়সা হয়েছিল আহ মানে বেশ ভালই ধরেছিলো ফল ভালো হয়েছিল।

হ্যাঁ এখন প্রায় অনেক বড়ো হয়ে গেছে আহ তবে জানিস তো একটু problem হচ্ছে বললাম ওইটা পাতা মানে। একটা কি পোকা আছে বুঝলি মানে মানে ইয়েটা খেয়ে নিচ্ছে পাতা বুঝলি পাতা দিচ্ছে হম মানে সেই ঝাণ্ডার মতো করে দিচ্ছে তো পুডিং পুডিং?

ওগুলো লেদা বোকা বলে, হ্যাঁ তা যাই হোক লেদা পোকা তো আমাকে বাবা বলল যে আমি সে দিনকে দেখে এলাম তো গাছ গুলোর অবস্থা তুই একবার দেখে আয় বললো নিয়ে আমি এলাম একবার বাগান। দিয়ে দেখে গেলাম হ্যাঁ দেখছি সেই পোকাগুলো এবার তার এবার আহ একটা দাদার বাড়ি থেকে নিয়ে এলাম একটা spray machine দিয়ে spray করতে এলাম আর তুই তখন phone করলি। তো তুই আগে থেকে ব্যবস্থা করতে পারিসনি ওগুলা নিয়ে, এবার ব্যবস্থা বলতে গেলে আমার একটা কাজ করি তো এবার বাবা বাড়িতে থাকে না এবার ভাই থাকে আহ তো ভাই তো এখন সে কাজে যাচ্ছে এরকম দেখা হয় না, তবে সেই রকম কিছু আহ সেই রকম কিছু হয়নি তবে একটু একটু ইয়ে হয়েছে ও ঠিক হয়ে যাবে। ওই সবগুলো আগে থেকেই ব্যবস্থা করতে হয় জানিস তো? তবে জানিস তো আমার মামা যে চারাগুলো দিয়েছিল ওগুলো বেশ ভালো ভালো সবকিছু ধরছে। আম পেয়ারা এইগুলো সে বেশ ভালোই হচ্ছে। তুই ছোটো ছোটো গাছ কিনে লাগাই ছিলিস তো বড়ো বড় লয়

নিয়ে এখন তুই office যাস না? এখনো office ওই যে বললাম office এর জন্য যাওয়া মানে ওই বাগান যাওয়া হচ্ছে না তাই আজকে ছুটি ছিল মানে,

এখন যা তাপমাত্রা বেড়ে গেছে। অনেকটাই অনেকেই তাপমাত্রা বাড়ছে ঠিকই তবে আহ আবার ঠান্ডাও লাগছে বুঝলি আজকে যা ধর সকালের দিকে অতটা ঠান্ডা লাগছিল না এখন দেখছি বেশ একটু ঠান্ডা লাগছে,

এবার ধর সবদিক তো প্রয়োজন গাছের দিক থেকে তো সবকিছুই প্রয়োজন আছে এবার ধর হয়তো তার জন্য মানে কিছু হচ্ছেখারাপ হয়ে যাচ্ছে গাছ গুলো। এবার ঠান্ডা কখনো কখনো গরম চলে আসছে বুঝলি? এরকম ব্যাপার। এই একটাও গাছ মরে যায়নি তো তোর? না গাছ মরেনি একটাও যটা দিয়েছিল তোটাই হয়েছে আহ তবে প্রথম দিকে কিন্তু ধর কিছু কিছু গাছ বসে গেছিল তবে ওগুলোকে ভালো ভাবে যত্ন করেছিলাম। সার মাটি দিয়ে জোড়া দিয়ে অনেকটা যত্ন করেছিলাম দিয়ে ওগুলা এখন ঠিক হয়ে গেছে। আর কিছু কিছু গাছ বেশ ভালই হয়েছিল এখনো আছে। এখনো আছে? তাহলে একবার তো ওয়ার সঙ্গে তো দেখা করতে হবে তো কবে যাবি বল? হ্যাঁ দেখা বলতে গেলে তোর আহ দেখা, দেখা তো করতেই হবে এবার কি বলতো এবার ধরে তোর যে জমিতে চাষ করবি তো মানে চাষ করবি যে বাগান করবি, হ্যাঁ তো যে গাছটা দেবে ঠিক আছে আমার মামা বন্ধু আছে বললাম যে মানে চারাগুলো দেবে ঠিক আছে তো ওকে একবার কিন্তু নিয়ে আসতে হবে বুঝলি। দিয়ে ওকে দেখাতে হবে যে মাটি কেমন কারণ ও মাটি research research করে। ও মাটিতে তাহলে ইয়ে সার ছিটাতে হবে নাকি? হ্যাঁ ওগুলো তো করতেই হবে মাটিতে তুই চাষ করেছিস তো? চাষ করেছি আমাকে একটু ভালো করে বল কেন কি কি করতে হবে আমাকে? কি কি করতে হবে বলতে গেলে তোর আহ তুই যখন যখন চাষ করে ফেলেছিস তখন আর একবার এক কাম করবি, মানে কি বলতো আহ তোর যে সার থাকে না সাহার সাহার।